একটা মানুষ কম্পিউটার -এ কাজ করছেন একটা ডাস্টবিন রাখা আছে মেঝেটা খুব চকচকে ।

একটা কার আছে। সামনে একটা পুকুর আছে। একটা সড়ক সড়ক চলে যাচ্ছে।

খুব সুন্দর একটা জায়গা। যেখানে ছোট্ট ছোট্ট ফুলের গাছ এবং অনেক ফুল ধরে আছে।

এখানে কিছু মানুষ ফলের দোকান বসে নিয়ে বসেছে।

এইখানে অনেক কটা ইলেকট্রিকের পিলার আছে যেখানে ইলেকট্রিকের সব জায়গায় কারেন্ট যায় এই জায়গা গুলো থেকে।

এইটা একটা শিশু উদ্যান। যেখানে দুটো মেয়ে ভেতরে ডে ঢুকছে।

কিছু মানুষ ভেতরে দোলনাতে দোলছে অনেক গাছপালা আছে।

এখানে একটা মূর্তি আছে উঁচুতে। ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে মূর্তিটা। তার চারপাশে আমগাছ আছে। আরো কিছু অনেক গাছ আছে। সামনে একটু মাঠ আছে।

একটা কফি হাউস । যেখানে খুব সুন্দর করে আর্ট করা আছে।